জিনিসপত্র রয়েছে যেমন বেসিন টয়লেটের বিভিন্ন জিনিস।

এবং রাস্তার ঠিক দুপাশেই একপাশে অনেকগুলো বাইক গাড়ি সুন্দর করে সাজানো।

বাজারের দোকানগুলোর যে টিনের চাউনি ছাউনিটি দেখা যাচ্ছে।

এবং ঠিক সামনেই একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে দূরের থেকে এবং পাশে একটি বড়ো রাস্তা রয়েছে।

এটি একটি ল্যাপটপের শোরুম ।

শোরুমটির নাম হচ্ছে ডেল ডেল ল্যাপটপের শোরুম ।

ছবিটিতে দেখা যাচ্ছে উম এক গাড়ির মধ্যে ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো একটি জিনিস এটা জিনিস এবং--

উম উৎসবের এবং এখানে একটি লোক চালক হিসাবে আছেন এবং অনেকগুলো মানুষ আছেন।

এবং শোরুম দুটির সামনে একটি গাড়ি রয়েছে এবং একজন বৃদ্ধ মহিলা--

ছবিটিতে দেখা যাচ্ছে একটি বড় রাস্তা রয়েছে।

গেটটি গেটটি বন্ধ আছে এবং গেটের--

সঙ্গে দেওয়ালের মধ্যে লেখা আছে এল_দি_জি_এল_এস ।

বিভিন্ন ধরনের চিপস চকলেট আচার--

ভিতরে একটা টেবিল এবং অনেকগুলো চেয়ার রয়েছে এবং চেয়ারের মধ্যে।

রাস্তার দু-পাশে অনেকগুলো গাড়ি বাইক রয়েছে।

এবং এদিকে কিছু কাপড় জামা সারিবদ্ধ ভাবে উপর নিচ করে সাজানো আছে ঘরটির মধ্যে একদম আলোকসজ্জাতে সজ্জিত আছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানের সামনে লেখা আছে জেরক্স তার মানে বোঝা যাচ্ছে দোকানটি একটি জেরক্সের দোকান।

রাস্তার মধ্যে অনেকগুলো মারুতি গাড়ি অটো বাইক এবং রাস্তার দুপাশে উম বাইকগুলো দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে এবং রাস্তার দুইদিকেই বড়ো বড়ো অনেকগুলো বিল্ডিং দোকান রয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে এটি একটি জিম সেন্টার যেখানে--

ছবিটিতে এটি একটি খালি বাসের চিত্র দেখা যাচ্ছে যেখানে--

এখানে দেখা যাচ্ছে বিয়ে এটি একটি বিয়ে বাড়ি।

আলোক সজ্জায় সাজানো হয়েছে এবং তারা দু-জন স্বামী-স্ত্রী তারা দুইজন দাঁড়িয়ে গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে।

ঠিক পাশেই ওয়াল এর মদ্যে দেয়ালের মদ্যে কিছু পেন্টিং করানো আছে।

বড় বড় বিভিন্ন চালের বস্তা আটা ময়দা অনেক কিছু রয়েছে।

এই জিনিসগুলোর মধ্যে কোন কাজ করছে বলে মনে হচ্ছে এবং একটি স্কুলের ঠিক সামনে একটি গাছ রয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে এখানে একটি এস_বি_আই ব্যাংকের এ_টি_এম -এর--